সেইজন্য সেটিকে সুন্দর করে বেলুন দিয়ে স্টার দিয়ে--

এটি একটি মল -এর চিত্র মল -এর বাইরের অংশ যেখানে কিছু স্ট্যাচু আছে।

আর পাশেই লম্বা লম্বা অনেক গাছ ভালো ভালো গাছ গাছগুরো --

চারপাশে অনেক গাড়ি রাখা রয়েছে কালো সাদা।

সেখানে প্রত্যেকটা বেড সুন্দরভাবে সাজানো রয়েছে তার মধ্যে একটি ব্ল্যাঙ্কেট রয়েছে বেডকভার বালিশ দুটি করে--

তার সংলগ্ন একটি জায়গা সেখানে কিছু ফুলের গাছ কলা গাছ সবকিছু লাগানো হয়েছে।

এদের কিছু একটি ওপেনিং বা কোন বিশেষ অনুষ্ঠানের জন্য বেলুন আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে তাদের--

তার পাশেই একটি বড় বিল্ডিং যেটি একটি শপিং মল রয়েছে।

ভিতরের চিত্র কিছু দেখা যাচ্ছে না বাইরে দুদিকে দুটো বড় গাছ রয়েছে।

এটি একটি শপিং মল -এর মধ্যে একটি আইনক্স হল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মিরাট সিনেমা যে ব্র্যান্ড -টির নাম।

বাউন্ডারি -টাই ক্লোজ শট নেওয়া হয়েছে এখানে দূরে একটি বড় লাইট লাগানো আছে।

কাপড়ে একটি বড় দোকান প্রচুর বড় ও র‍্যাক এ প্রান্ত থেকে ও প্রান্ত।

সামনে চারচাকা রয়েছে বাইক রয়েছে স্কুটার রয়েছে।

এটা একটি নার্সারি যেটির নাম হচ্ছে প্ল্যান্টস ভ্যালী নার্সারি ।

প্রচুর নানা রকমের বই রয়েছে সেখানে কিছু কাস্টমার এসছে তিনজন কাস্টমার -কে দেখতে পাচ্ছি বই কিনতে এসছেন।

একটা ব়্যাক রয়েছে এখানে একটা ট্রলি রয়েছে।

এখানে মেন গেট -চা আমরা দেখতে পাচ্চি খুব সুন্দর একটি মেন গেট এবং মোজা কারো পরে রয়েছে।

চারপাশে শুধু গাছ বড় ছোটো।

রাস্তার পাশে বাজির স্ফুলিঙ্গ উপরের দিকে যাচ্ছে।

চটপটা প্যাকেট ঝুলছে কৌটো ব়্যাক -এর মধ্যে অনেক জিনিস রাখা আছে।